আমরা এখানে অনেক জন ব্যাক্তিকে দেখছি যারা মন্দিরে কিছু পুজো করছেন এবং কিছু জন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং সাধারনত সাইড -এ অনেক গাছপালা রয়েছে এবং কিছু দোকানও রয়েছে ।

আমার এখানে একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি সামনে একটি কোন অনুষ্ঠান বাড়ি এখানে অনেকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং সবাই একত্রিত হয়ে জড়ো হয়েছে।